এবং এই পারে রয়েছে স্থল ভূমি অর্থাৎ ঘাট।

সংগীত ও সংস্কৃতি পর্ষদ। এবং তার সামনে একটি লোক দাঁড়িয়ে রয়েছে এবং স্কুল -টি--

এবং তার ভেতরে নানান রকম আলোর খেলা। এবং সেখানে রয়েছে বাচ্চাদের--

এইখানে একটি শপিং মল -এর ছবি দেওয়া রয়েছে যেখানে তার নিচ তলায় রয়েছে নানান রকমের সুন্দর সুন্দর জামার কালেকশন ।

এখানে দেখা যাচ্ছে স্টে স্টেজ ওপর --

এবং তার পাশে রয়েছে নানান ধরণের শ্বেতপাথরের মূর্তি।